এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি পুরুষ মানুষ সে উপুর হয়ে কম্বল ঢাকা নিয়ে শুয়ে আছে।

একটি হাতে ঘড়ি আছে এবং দুটি হাতেই আংটি আছে।

এবং সেই পাহাড় বেয়ে বেশ কিছু মানুষ উপরের দিকে উঠছে।

পাঁচটি মানুষকে দেখা যাচ্ছে ছবিতে একটি মানুষ যে সবার শেষে উঠছে সেএকটি সাদা রংয়ের টি শার্ট পড়ে আছে।

এই ছবিটিতে আমি দেখতে পাচ্ছি একটি বিরাট-অ বড় বিল্ডিং ।

বাড়ি গুলি নানান রকমের রঙের আছে।

এবং তার সামনে বেশ কিছু মোটর বাইক দাঁড়িয়ে আছে ।

এই ছবিতে আমি একটি অসমাপ্ত বাড়ি দেখতে পাচ্ছি।

পাশে এস. বি. আই. লাইফ লেখা আরেকটি বিল্ডিং আছে।

সামনে যে নদী রয়েছে সেই নদীতে দুটি নৌকা পরস্পর দাঁড়িয়ে আছে-এ।

এবং মানুষটি একটি চশমা পরে আছে।

গাছগুলি দুপাশ থেকে বিল্ডিং টাকে ঘিরে রেখেছে।

ছবিটিতে আমি একটি অফিস ঘর দেখতে পাচ্ছি যে অফিস ঘরের সামনে তিনটি গাছের টব আছে।

লেখা আছে এই শো রুম এর --

এবং আরেক পাশে একটি দরজার লক দেখা যাচ--